হ্যাঁ আমিও শুনেছি যে দার্জিলিং এর toy train গুলো তে চাপা মজাই আলাদা হ্যাঁ যেমন তুই হয়তো কলকাতা গিয়েছিলিস আমাকে বললি কিছুদিন আগে তা কলকাতায় যে পাতাল rail আছে তুই নিশ্চয় পাতাল rail এ চড়েছিলিস হ্যাঁ metro তে চেপেছি তো তাহলে দেখ মানে ওই যে ওখানে তুই তুই চেপে ঘুরেছিস তা পাতাল rail এ চড়েছিস মানে এর ফলে কি হয়েছে ধর তোর কিন্তু মনের যে অনেকদিনের ইচ্ছা ছিল যে আমি কলকাতা গিয়ে metro চড়বো তো বা ওখানটা ঘুরবো যে তোর মনে যে ইচ্ছা ছিল সেটা ধর সম্পূর্ণ হয়েছে তেমনি ধর আমারও একটা বলতে পারিস মানে অনেকদিনের ইচ্ছা যে আমি দার্জিলিং ঘুরে আসবো আর একটা জিনিস দেখবি মানে দার্জিলিং এর চা কিন্তু খুব বিখ্যাত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

হ্যাঁ আমি শুনেছি দার্জিলিং এর চা বেশ সুন্দর খুব আর চা বাগানও দেখতে নাকি খুব সুন্দর হ্যাঁ চা বাগান দেখতে সুন্দর বলতে গেলে কি ধর দার্জিলিং যেহেতু পার্বত্য অঞ্চল আর একটা কথা মানে ধর তুই হয়তো জানিস যে চা চাষের পক্ষে কিন্তু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 বেশ ভালো হয় চা গাছ তা দার্জিলিং যেহেতু পার্বত্য অঞ্চল ফলে কি হয় মানে পাহাড়ে গাছ কেটে কেটে সেখানে জমি তৈরি করে কি হয় ওই জমিতে কিন্তু চা চাষ করা হয় এবং চা চাষের ফলে কি হয় যেহুতু ধর পর্বতের গা কেটে চাষ করা হচ্ছে মানে ধাপ ধাপ করে ফলে কি হয় জলটা ওপর থেকে নিচে বেয়ে যখন নামতে থাকে তখন কিন্তু চায়ের জমিতে দাঁড়ায় না সে জলটা একদম সোজা বেয়ে কিন্তু নিচের দিকে নেমে হয়তো সেখান থেকে কোনো নদী বা কোনো একটা খাল বা বিলের মাধ্যমে গিয়ে কিন্তু পরে ফলে কি হয় এতে চা চাষের কিন্তু ক্ষতি হয় না আর তুই হয়তো ধাপ কেটে ধান চাষ বা চা চাষ এসম্পর্কে নিশ্চয় তুই শুনে থাকবি বা শুনেছিস বই এর পাতায় পড়েছিস তাইনা হম পড়েছি আমি হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার আর একটা দেখবি মানে দার্জিলিং বা যে সমস্ত ঠান্ডা এলাকা সেগুলো তে দেখবি ফল মানে যেমন আপেল কাশ্মীরের যেমন আপেল তারপর নাগপুর যেমন হচ্ছে কমলালেবুর জন্য বিখ্যাত এরকমও

হ্যাঁ দার্জিলিং চায়ের জন্য খুব বিখ্যাত হ্যাঁ তা তুই তো ধর দার্জিলিং যাবো বলছিস মানে তোর কি মনে সেরকম কোনো মানে আকাঙ্খা বা ইচ্ছা আছে মানে দার্জিলিংটা কেমন ভাবে উপভোগ করবি বা কি করবি ওখানে গিয়ে বা কেমন ভাবে~ এ মানে ঘুরবি আর কি মানে সেসম্পর্কে তুই নিশ্চয় একটু শুনে থাকবি যেহুতু দার্জিলিং যাবি বা যেতে চাইছিস বা এসম্পর্কে তো নিশ্চয় বই এর পাতায় পড়েছিস তা ওই সম্পর্কে তোর মনোভাব টা কেমন তৈরি হয়েছে মানে সেটা যদি একটু মানে share করতি আমার সাথে দেখো যাবো কিন্তু আমার যা ভয় লাগছে ওই গুলো তো সব ঠান্ডা অনেক ঠান্ডা পরে আর আমার না ঠান্ডাটা খুব একটা suit হয় না হম হ্যাঁ দেখ ঠান্ডা suit হয় না বলতে গেলে কি মানে ওখানে যে শীত কালটা একটু বেশি বিরাজমান মানে বলে মানে যে ঠান্ডা মানে অতটা ঠান্ডা সেটা না মানে একটু গরমের প্রভাব টা থাকে আমরা যেহুতু ধর এখন গ্রীষের সময় যাচ্ছি গ্রীষের সময় অতটা ঠান্ডা থাকে না আমরা যদি ধর শীতের সময় যেতাম তাহলে শীতের সময় ঠান্ডা থাকতো তো ফলে কি হয় গ্রীষের সময় তোর আবহাওয়া টা সেরকম একটু ধর গরম চেয়ে থাকে ফলে কিন্তু পর্যটক বা যারা ঘুরতে যায়

আহ না না তাহলে অসুবিধা নাই এবার খুব ঠান্ডা হলে না আমি ঠিকঠাক ঘুরতেও পারবো না বেরোতেও পারবো না হম সেটাই সেটাই আর একটা কথা কি আমাদের কিন্তু মানে আমরা যে যাবো ওখানে সেইজন্য কিন্তু আমাদেরকে শীতের পোশাক আশাক যেগুলো হয় সেগুলো আমাদেরকে হয়তো নিতে হবে কারণ ধর এইদিক দিয়ে যেহুতু গরম আমরা হয়তো শীতের পোশাক পড়াটা বন্ধ করেছি কিন্তু ওখানে গিয়ে হয়তো ঠান্ডার প্রকোপ তা বেশি তাহলে আমাদেরকে কিন্তু শীতের পোশাকটা হয়তো কিনতে হতে পারে বা সমস্যা হতে পারে ফলে কিন্তু আমাদের শীতের পোশাক টা নিয়ে নেওয়া টাই খুব ভালো কাজ হবে মানে

হম সেটা তো বটেই নিশ্চয় আর একটা ধর ওখানে যেহুতু ধর হম মানে ভালো মানে পার্বত্য হিমালয় যেহুতু hill~hill আর কি আর এক দিক দিয়ে কি যে toy train জেতার কথা তোকে বলছি দার্জিলিঙে হয়তো বিখ্যাত বা ওর থেকেও হয়তো ভালো কিছু ঘোরার জায়গা হয়তো আছে বা দেখার জায়গা আছে বড়ো বড়ো হয়তো হোটেল বা restaurant বা resort আছে বা park থাকবে নিশ্চয় সেগুলোতে ঘুরেও কিন্তু আমরা আনন্দ মানে পাবো বা ঘুরে এসে কিন্তু মজা হবে আমাদের তাইনা বল হ্যাঁ সে তো মজা হবেই ওই রকম জায়গায় ঘোরার মতো জায়গায় গেলে তো সবারই মজা হয় হম এটাই মানে একদম ঠিক কথা বলেছিস আমার তো মানে এখনই মানে ভেবে যে দার্জিলিং ঘুরতে যাবো এটা ভেবেই মনের মধ্যে যে আনন্দ হচ্ছে যে তোকে কি বলবো মানে আর কি এই যে তারপরেও ধর তুই আমাদের সাথে যাবি মানে একসাথে ধর ধর ঘুরবো একসাথে একটা জায়গা মানে খুব ভালো লাগবে দেখবি তোরও তো তাপরে তো~ তো আমরা ধর যেহুতু হাতে সময় নিয়ে যাচ্ছি মানে শুধু যে দার্জিলিং তা নয় মানে দার্জিলিং এর আসে পাশের অঞ্চল যেগুলো যদি সেগুলো আমাদের ভালো লাগে বা ওখানকার আর যারা স্থানীয় বাসিন্দা তাদের হয়তো আমরা জিজ্ঞেস করবো যে এর থেকেও ভালো ঘোরার জায়গা আছে কি না তারা যদি বলে হ্যাঁ হ্যাঁ এর থেকেও ভালো ঘোরার জায়গা বা ভালো পরিবেশ আছে ঘোরার জন্য তাহলে হয়তো ধর আমরা সেখানেও গেলাম এবার দেখা গেলো সেখানে গিয়ে কিন্তু ধর খুব ভালো লাগলো আমাদের ফলে কিন্তু~ কিন্তু খুব ভালো হবে মানে আমাদের যে tour plan সেটা কিন্তু একদম success হবে মানে আমরা যদি কোনো একটা জায়গায় যদি tour করে গেলাম মানে tourist plan করলাম বা সেই জায়গাটা ঘুরে যদি আমাদের মনে খুব আনন্দ হয় ফলে কিন্তু আমাদের যে সেই tour টা success হয়ে যাই মনে হয় আর যদি ধরে কোনো একটা জায়গায় গেলাম কিন্তু ঘুরে আমাদের ভালো লাগলো না সেটা মনে হয় যে না ভালো ছিলোনা আমাদের জায়গাটা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 ওই জন্যেই ভাবলাম বা আমি family র সাথে আলোচনা করলাম যে ওখানেই আমরা মানে ঘুরতে যাবো ফলে আমাদেরও ভালো লাগবে বা কোনো রকম সমস্যা আহ মানে হবে না আমাদের আর দার্জিলিং এ গিয়ে বিশেষ করে তো আমি ওখানে যে চা মানে বিখ্যাত যে চা হয়তো আমাদের এই দেশে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

ঠিক আছে তুমি ঠিক করো যবে যাবে দিয়ে আমাকে দুই দিন আগে জানিয়ে দাও তাহলেই আমি যাবো ঠিকআছে হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে আমি একটু ভেবে চিনতে দেখে নি যে ওখানটায় যাওয়া safe হবে কি না বা ওখানকার আবহাওয়া টা এখন কেমন মানে হম হম একটু দেখে নি আমি তারপরে তোকে তাহলে আমি জানাচ্ছি তাহলে তুই আর আমি তাহলে বা family র সাথে আমরা চলে যাবো তাহলে এখন রাখছি পরে তাহলে এই নিয়ে কথা বলবো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

সবারই মনে হয় মৃনাল সেনকে নিয়ে ভাবতে গেলে একজন আহ রাজনৈতিক চলচিত্রকার হিসাবে ওর যে ভূমিকা সেটা প্রথমেই মনে পড়ে যদিও সবসময় যে উনি একেবারে সরাসরি প্রত্যক্ষ রাজনৈতিক ছবি করেছেন তা নয় কিন্তু এই কথাটা মৃনাল সেন কে নিয়ে

আহ বইটার নাম চলচ্চিত্র ভূত বর্তমান ভবিষ্যৎ এই বইতে একদম প্রথম যে প্রবন্ধটা সেটা

একটা বিশেষ সময় ঠিক কখন লেখা হো~ হয়েছে সেটা বইতে কোথাও লেখা নেই কিন্তু নানান লেখার মধ্যে যে ইঙ্গিতগুলো আছে

ওই ঊনিশশো বাহাত্তর তিয়াত্তর এরকম সময়ে লেখা যেটা আপনারা জানেন যে রাজনৈতিক ভাবে একটা উত্তাল সময় আহ যাকে নকশাল বাড়ি আন্দোলন বলি আমরা

চুড়ান্ত একটা মুহূর্ত সেই সময়ে এই লেখা

লেখাটা উনি বলছেন যে এই কলকাতা শহর এই শহরের যে প্রতিবাদ বিক্ষোভ অস্থিরতা এই শহর যে মিছিলের শহর আহ বিক্ষোবের শহর বিদ্রোহের শহর এইটা এটা যে ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ কতটা একজন শিল্পী ও নাগরিক দুইই হিসাবে কতটা গুরুত্ব আহ ওর জীবনে আহ এই জিনিসটার গুরুত্ব কতটা সেইটাই উনি ওই লেকটাতে বলছেন এবং বলছেন এইভাবে যে দশ বছর দশ বছর করে একটা time line তৈরি করেছেন যেমন উনি বলছেন যে ঊনিশশো ঊনপঞ্চাশ nineteen forty-nine মনে রাখবে তখন communist party বেআইনি nineteen forty-eight এ আহ party নিষিদ্ধ হয় তো বলছেন সেই সময় তেভাগা আন্দোলন আমরা কলকাতায় বসেই আমরা তখনি ভাবছি একটা ছবি নিয়ে ছবি করা যায় তো সত্যি তো ওরা যায় ওখানে আড্ডা মারতেন ওই ভাবে জীবন গড়ে দেওয়াটা তবে সবাই অনেক ওদের অনেকেই পরে ছবি তৈরির সঙ্গে নানাভাবে জড়িয়ে এরা হচ্ছেন মৃনাল সেন, ঋত্বিক ঘটক সলিল চৌধুরী, কালী ব্যানার্জি এরা ওরা ভাবছেন যে আমরা ওই তেভাগা আন্দোলন যেখানে চলছে যেখানে শ্রী আহরলাল, ইশক রমনি তেমনি সহ রয়েছেন একজন গর্ভ~ গর্ভবতী, কৃষকরাও তেমনি পুলিশের গুলিতে মারা গেলেন আমিও সেখানে লুকিয়ে যাবো গিয়ে একদিকে আহ কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগণা আরেকদিকে তেলেঙ্গানা যেখানে কৃষক বিদ্রোহ চলছে সশস্র কৃষক সংগ্ৰাম এই দুটোকে মিলিয়ে আমরা ছবি করবো script লেখা হল একটা ভাঙাচোরা camera ও জোগাড় হলো আবার লুকিয়ে যাওয়াটাও এমন ভাবা হলো লুকিয়ে শেষ অব্দি আর যাওয়া হয় নি নানা কারণে শুধু যাওয়া হয় নি না পুলিশের ধর পাকড়ের ভয়ে সেই script যতটুকু লেখা হলো হয়েছিল এটা পুড়িয়ে ফেলা তো এত বছর আমার খুব আফসোস যে পুড়িয়ে না ফেললেই ভালো এটা forty-nine থেকে দশ বছর এগিয়ে fifty-nine তো উনি বলছেন যে fifty-nine এ আমি বর্ধমানে মানুকাবিরাট গ্রামে shooting করছি সেই shooting হচ্ছে ভুবন আহ বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ ছবিটা আপনারা জানেন যে ঊনিশশো তেতাল্লিশ হচ্ছে বাংলার মর্মান্তিক দুর্ভিক্ষ তার পটভূমি সেই দুর্ভিক্ষ ক্রমশ বাংলার গ্রামসমাজকে গ্রাস করছে মানুষের শুধুমাত্র শরীর মাড় আর সব দৈনন্দিন জীবন সম্পর্ক যেমন বাইশে শ্রাবনের ক্ষেত্রে দাম্পত্য মাত্র একবছরের পুরোনো একটা দাম্পত্য কিভাবে এই বুভুক্ষা এই অনাহার, অভাব তার মধ্যে করে তিক্ত বিপর্যস্ত হয়ে যায় সম্পর্কটাই ভেঙে যায় শুধু যে মানুষ চেনা দায়

তখন ওদের কাছে খবর এল এল কলকাতায় ভুখা মিছিল গ্রাম থেকে

এটা হচ্ছে প্রথম বড় খাদ্য আন্দোলন আহ স্বাধীনতাতে fifty-nine তারপরের ঢেউটা খাদ্য আন্দোলনের আসবে fifty-six তো এই মনে হচ্ছিল যে পুলিশ গুলি চালিয়েছে এবং মানুষ মারা গেছে এরকম দৃশ্যের দিন আমরা shooting করতে পারলাম না আমাদের যে unit তারা চুপ করে বসে রইল shooting করার মত অবস্থাতে তারা ছিল না তারপরের দিন আবার shooting শুরু হলো এবং ওই দৃশ্যটা shoot করলাম যেখানে এই পরিবারটা এই দম্পতি জ্ঞানেশ, মাধবী আহ এরা একটা বোঝাই যাচ্ছে যে এরা পরস্পরকে আর যেন সহ্য করে উঠতে পারছে না তারাই পুরো অনাহার অর্থাহার এমন একটা চাপ তৈরি করেছে এইটা একটা হচ্ছে একরকম ভাবে যদিও তেতাল্লিশ একটা নিঃসাড়ের গল্প কিন্তু ঠিক সেই সময় ভুখা মিছিল বুভুক্ষ মানুষ খাদ্য সংকট তীব্র গ্রামে তারা কলকাতার রাস্তায় খাবার চাই খাদ্য চাই বলে মিছিল করছে আর সেখানে গুলি চলছে কাজে কোথাও একটা তেতাল্লিশ, ঊনষাট, ষাট মিলে যায় এইটার পাশে একটা গুরুত্বপূর্ন পর্ব বলে মনে হয়েছে তার সময়ের একটা একটা বিশেষ দিন এটা fifty-nine থেকে আবার উনি বলছেন তারপর চলে গেল হালবার্গে fifty-nine এ fifty-nine এ আমরা আহ ঊনসত্তর সালে মৃনাল সেন তৈরি করলেন ভুবন সোম যেটা হিন্দি ভাষায় আসলে খুবই গুরুত্বপূর্নমনা ব্যক্তিদের আজ যেটাকে indian new race বা new cinema

সেই movement এর যে যে ছবিটা সেই আন্দোলনকে ঘোষণা করলো সেই আহ এটা হচ্ছে সেই ভুবন সোম এবং ভুবন সেন খুবই আহ সফল হয় এবং সেই আর্থিক ভাবেও সফল হয় খুব ছোট budget এর ছবি আহ আর হিন্দি ভাষায় বলে কলকাত~ কলকাতার বাহিরে নানা জায়গায় দেখান প্রচুর আহ critical সমালোচকদের কাছে প্রশংসিত হয় দর্শক অনেক ইয়েও পায় যেথেষ্ট প্রযোজকরা এসে বলতে থাকেন মৃনাল সেনকে এই প্রথম যে আপ~ আপনি আরো ছবি~ ছবি করুন আমরা করতে চাই প্রযোজনা

যে এমন একটা সময় ঘনিয়ে আসছে যে এই গুজরাটের গ্রামে

কলকাতায় নিজের জায়গায় কেননা কোলকাতাতে আস্তে আস্তে explosive act এ বিস্ফোরণের মহদেশ্যে কারণ সাতষট্টি নকশাল বাড়ি তাড়াইতে উত্তরবঙ্গে ঊনসত্তরে যে বছর ভুবন সোম তৈরি হচ্ছে সে বছর কলকাতায় CPIML মার্কস লেনিন CPI মার্কস CPI মার্কসবাদী লেনিনবাদী অর্থাৎ নকশাল দল সেটা CPIM থেকে বেরিয়ে এসে আলাদা দল করে অর্থাৎ ঘোষিতভাবে এবারে নকশাল বাড়ি আন্দোলন শুরু হয়েছে তো তার তার কয়েক মাসের মধ্যে একেবারে উত্তাল হয়ে উঠবে পশ্চিমবঙ্গ কলকাতা অন্যদিকে আবারও তেলেঙ্গানা আহ উনি বলছেন এই সময়ে আমাকে কলকাতায়

খুব interesting কথা আছে ওর যে আরো কয়েক বছর দেরি আছে seventy-nine আর seventy-nine আসতে আরো দেরি আছে কিন্তু seventy-nine আসতে আসতে আমরা পরিষ্কার বুঝে যাব শত্রু পক্ষে করা আছে আর মিত্র পক্ষে করা রাজনৈতিক কারণ যারা মধ্যবর্তী তারা বিলুপ্ত হয় তাদের আর কোন অস্তিত্ব থাকে না এই কথাটা ব্যবহার করছেন মধ্যবর্তীরা তীব্র চাপ প্রাপ্তি অর্থাৎ অর্থাৎ সেই সময়ে মনে হচ্ছে যে এটা এমন একটা আহ আন্দোলন রাজনৈতিক আন্দোলনের এমন একটা পর্যায় যেখানে আর মাঝখানে থাকা ইতস্তত অবস্থায় থাকা undecided অবস্থায় থাকার সম্ভব শুধু তাই না আরো একটা জিনিস তথ্য নথি ভুক্ত করেছিলাম সেটা হচ্ছে এই যে interview কলকাতায় একা পদাতিক

কলকাতায় একাত্তরে বাহাত্তরে release করলো তিয়াত্তরে পদাতিক কিছু একটা রবিবারে release করলো তিয়াত্তরে বানালেন তারপরে এই ছবিগুলো দেখলে মনে হয় যে ঠিক সেই সময়ে একেবারে এই মুহূর্তে যে রাজনৈতিক অ~ অস্থির ভাব আরেকটা জান barometer এর মত সে সে জলবায়ু ওর ছবিগুলো যেন মেপে মেপে report করে এটাতো কেউ আর কেউ

কিন্তু মৃনাল সেন এটাও ওর লেখার মধ্যেই খানিকটা তার ইঙ্গিত দিচ্ছেন যে একটা পক্ষ নেবার সময় এসছে এরকম সমাজ উনি সরাসরি বলছেন না বোঝাই যাচ্ছে আর ভুবন সেন করবেন না কেন কেননা রাজনীতি এমন একটা এলাকা রাজনীতি active event যাই বলুন যে সেটা এমন একটা জিনিস যা কখন পুরোপুরি সহমতের ভিত্তিতে দাঁড়িয়ে থাকে যে মত সবাই মেনে নেয় তারা রাজনৈতিক মত কাজে কাজেই এই যে ভুবন সেন বল ভালো লাগছে interestingly ওর মনে হচ্ছে এটা শুভ যাত্রা আমার কাছে এটাই খুব interesting একটা document বলে মনে হয় তাকান যখন interview বিস্ফোরণে বিদ্ধ হয়ে ফেটে পড়ার ঠিক আগের মুহূর্ত তার একটা প্রায় প্রস্তুতি কলকাতায় একাত্তর একেবারে সরাসরি ময়দানে গুলি খাওয়া লাশের আহ এটাকে আজ~ আজকাল আমরা বলি history of the present বর্তমানের ইতিহাস রচনা কলকাতার রাতেই তেতত্রিশ, তেতাল্লিশ, তিপান্ন ধরে ধরে এইভাবে আসছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প প্রবোধ সান্যালের গল্প

এসব কোথায় পৌঁছচ্ছে যেটা মৃনাল সেন আর রাজ জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় মিলে যে গল্পটা লিখেছেন এখন দেশ যে সময় exactly যে মাস বা দিনগুলোতে কলকাতা একাত্তর হয়ে গিয়েছে সেখানে পদাতিক তার পরের ছবিতে introspection এখানে একজন নকশাল বিপ্লবী আহ কর্মী সে একটা পুলিশের হাত থেকে বাঁচিয়ে একটা flat এ আত্ম গোপন করে আছে আর ওখানে এসে আটকে আছে বলেই কতগুলো প্রশ্ন অব্যশই আত্মসমীক্ষা করছে ভাবছে প্রশ্নগুলো সামনে আসছে যেগুলো আগে সে ভেবে দেখে লক্ষ কে তার ইমরান আবাসে Police Police অভিযান তো সাখানা মামলায় আদালতে নির্দেশ ছিল কেপ্টারের

তরে লাহোর তার চামান park এর পারিতে ওইছে কিযে ছিল

শেষ প্রজন্ত অবশ্য প্রত্যান প্রধানমন্ত্রী ইমরান খান কে না পেয়ে খালি হাততে ছিটে হলো

এ দিন কেপ তারই রূপ তে ইমরানের লাহোরের পারিত চারিত মাস চিরে ফেলেন P T I A সোটা দি করবে সমর্থ তাদের সতর করে ইসলাম ইসলামা বাদের Police প্রধান চেচেন আদালতে নিদ্রেশে কার্য কর করার বাধা তে দে ও আ ও অপরাধের সমতু